একানো একটা মসজিদ দেখা যায়।

সাইনবোর্ড -ও লেখা ন্যাশনাল হাইওয়ে ওয়েলকাম ইউ টু দেখা যার।

ইকানেও একটা লাল কার দেখা যার।

কানো জলের মাঝে বড়ো ফাতরে একটা মানুষ বোয়াত দেখা যার।

এখানেও একটা ইস্কুল দেখা যার যেটা হলুদ কালার ।

এখানেও একটা কার দেখা যার।

এখানো তিনজন মেয়ে মানুষ ইয়োগা করের দেখা যার।

এখানেও একটি বড় বিল্ডিং দেখা যার ।

এখনো একটা টুকটুকি দেখা যার।

একানো দুকানের উফরে দুইটা বিবো আর ওপোর সাইনবোর্ড দেখা যার।